মোজিলা ফায়ারফক্সে এক্সটেনশান এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব এক্সটেনশান বা অ্যাড অনস এক্সটেনশান সংস্থাপিত করা প্রস্তাবিত এক্সটেনশান
এখানে আমরা উবুন্টু 1004 এ ফায়ারফক্স 70 ব্যবহার করছি
এখন ফায়ারফক্স ব্রাউজার খুলি
ডিফল্টরূপে যাহু হোম পেজ খোলে
এক্সটেনশান বা অ্যাড অনস কি
এক্সটেনশান আপনাকে ফায়ারফক্স ব্রাউজারে নতুন বৈশিষ্ট্য যোগ করা বিদ্যমান বৈশিষ্ট্য উন্নত এছাড়া পছন্দ অনুযায়ী ফায়ারফক্স ব্রাউজার কাস্টমাইজ করার অনুমতি দেয়
এক্সটেনশান ফায়ারফক্স ব্রাউজারের একটি অংশ এবং ব্রাউজারের ক্ষমতা প্রসারিত করে
উদাহরণস্বরূপ আপনি এক্সটেনশান ইনস্টল করতে পারেন যা বিজ্ঞাপন বা পপআপ ব্লক করে
পণ্যের মূল্য তুলনা করে
এবং এমনকি আবহাওয়ার আপডেট ও প্রদর্শন করে
গ্র্যাব এন্ড দ্রাগ এক্সটেনশান সংস্থাপিত করি
গ্র্যাব এন্ড দ্রাগ আপনাকে ভিন্ন উপায়ে ওয়েব পেজ স্ক্রল করতে দেয়
এটি আদবে এক্রোব্যাট এ গ্র্যাব এন্ড দ্রাগ ফাংশনের অনুরূপ
মেনু বার থেকে টুলস এবং add অন্স এ টিপুন
add অন্স ম্যানেজের ট্যাব খোলে
বিকল্পিতরূপে add অন্স ম্যানেজের ট্যাব খুলতে আপনি CTRLShiftA কী একসাথেও টিপতে পারেন
add অন্স ম্যানেজের এ বাম প্যানেল উপলব্ধ বিকল্পগুলি প্রদর্শন করে
লক্ষ্য করুন ডিফল্টরূপে গেট add অন্স বিকল্প নির্বাচিত
ডান প্যানেল বাম প্যানেলে নির্বাচিত বিকল্পের জন্য তথ্য প্রদর্শন করে
সুতরাং ডান প্যানেল add অন্স সংজ্ঞায়িত করে এবং add অন্স এর সাথে শুরু করার ব্যাপারে বলে
এটি আরো কিছু add অন্স এর তালিকা দেয় যা আপনি সংস্থাপিত করতে পারেন
এখন আমরা নতুন Add on গ্র্যাব এন্ড দ্রাগ সংস্থাপিত করব
প্রথমে উপরের ডানদিকে অবস্থিত সার্চ বারে গ্র্যাব এন্ড দ্রাগ লিখুন
Enter লিখুন
ডান প্যানেল এখন add অন্স এর তালিকা বানায় যা আমাদের দ্বারা অন্বেষিত নামের সাথে মেলে
এছাড়াও লক্ষ্য করুন যে সকল add অন্স যার শিরোনামে দ্রাগ শব্দটি রয়েছে তা প্রদর্শিত হয়েছে
লক্ষ্য করুন যে তালিকায় প্রথম নাম গ্র্যাব এন্ড দ্রাগ একটি সঠিক মিল
ইনস্টল এ টিপুন
অধিকাংশ সফ্টওয়্যারের মত কিছু add অন্স এ end উসের লাইসেন্স এগ্রিমেন্টস ও থাকতে পারে
end উসের লাইসেন্স এগ্রিমেন্ট ডায়লগ বাক্সে অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল এ টিপুন
অ্যাড অন ডাউনলোড প্রগতি বার প্রদর্শিত হয়
এরপর একটি ম্যাসেজ add ওন উইল বে ইনস্টলড আফতের যৌ রেস্টার্ট ফায়ারফক্স প্রদর্শিত হয়
রেস্টার্ট নও এ টিপুন
ফায়ারফক্স ব্রাউজার বন্ধ হয়ে আবার খোলে
add অন্স ম্যানেজের একটি নতুন ট্যাবে খোলে
লক্ষ্য করুন গ্র্যাব এন্ড দ্রাগ এক্সটেনশান এক্সটেনশান ট্যাবের ডানদিকের প্যানেলে প্রদর্শিত হয়েছে
পূর্ববর্তী ধাপগুলি অনুসরণ করে অন্য এক্সটেনশান স্ক্র্যাপ বুক সংস্থাপিত করুন
স্ক্র্যাপ বুক ওয়েব পেজ সংগ্রহকে সংরক্ষণ ও পরিচালনা করার অনুমতি দেয়
লক্ষ্য করুন ইনস্টলেশন প্রগতি বার এবং রেস্টার্ট ফায়ারফক্স আলাদাভাবে প্রদর্শিত হয় না
তারা স্ক্র্যাপ বুক বারে প্রদর্শিত হয়েছে
রেস্টার্ট নও টিপুন
স্ক্র্যাপ বুক ফায়ারফক্সে সংস্থাপিত হয়েছে
এই টিউটোরিয়ালটি থামান এবং নির্দেশিত কাজটি করুন
ফায়ারফক্স ব্রাউজারে add অন্স ম্যানেজের খুলুন
গেট add অন্স বিকল্পে ফিচার্ড add অন্স এর তালিকা থেকে একটি নতুন add ওন সংস্থাপিত করুন
add অন্স ম্যানেজের এ এক্সটেনশনসহ বিকল্প ব্যবহার করে আপনি এক্সটেনশান পরিচালনা করুন অর্থাত তাদের যোগ করা মুছে ফেলা বা আপডেট করা
ফায়ারফক্স ব্রাউজারে add অন্স ম্যানেজের ট্যাবে টিপুন
বাম প্যানেল থেকে এক্সটেনশনসহ এ টিপুন
ডান প্যানেল এখন আপনার কম্পিউটারে সংস্থাপিত করা এক্সটেনশানস প্রদর্শন করে
স্ক্র্যাপবুক সম্পর্কে অধিক জানতে এটি নির্বাচন করে মোরে এ টিপুন
স্ক্র্যাপবুক সম্পর্কে বিশদ বিবরণ প্রদর্শিত হয়েছে
এক্সটেনশান সম্পর্কে সব জানতে ওয়েবসাইট লিঙ্কে টিপুন
এখন বাম প্যানেল থেকে এক্সটেনশনসহ বিকল্পে টিপুন
লক্ষ্য করুন প্রতিটি এক্সটেনশানের জন্য আপনি প্রেফেরেন্সেস সেট করতে পারেন তা নিষ্ক্রিয় বা মুছে ফেলতে পারেন
গ্র্যাব এন্ড দ্রাগ নির্বাচন করুন এবং প্রেফারেন্স এ টিপুন
আপনি এই ডায়লগ বাক্স ব্যবহার করে প্রেফেরেন্সেস সেট করতে পারেন
ডায়লগ বাক্স বন্ধ করতে ক্যানসেল এ টিপুন
এখন স্ক্র্যাপ বুক নির্বাচন করুন এবং প্রেফারেন্স এ টিপুন
লক্ষ্য করুন যে স্ক্র্যাপ বুক অপশনস ডায়লগ বাক্স গ্র্যাব এন্ড দ্রাগ প্রেফারেন্স ডায়লগ বাক্স থেকে ভিন্ন
অতএব প্রতিটি এক্সটেনশানের ভিন্ন সেটিংস রয়েছে যা বদলানো যেতে পারে
যদি একটি এক্সটেনশানের জন্য প্রেফারেন্স বাটন দৃশ্যমান না হয় এর অর্থ এর জন্য কোনো প্রেফেরেন্সেস নেই
স্ক্র্যাপ বুক অপশনস ডায়লগ বাক্স বন্ধ করতে ক্লোজ এ টিপুন
অধিকাংশ সফ্টওয়্যারের মত অ্যাড অনস ও নিয়মিত আপডেট করা হয়
স্ক্র্যাপ বুক আপডেট করতে এটি নির্বাচন করুন রাইট ক্লিক করুন এবং ফাইন্ড আপডেটস এ টিপুন
যদি আপডেট পাওয়া যায় তাহলে আপডেট বাটন প্রদর্শিত হয়
অ্যাড অন আপডেট করতে এর উপর টিপুন
যেহেতু এখানে স্ক্র্যাপ বুক এর কোনো আপডেট নেই আপডেট বাটন প্রদর্শিত হয় না
অবশেষে আপনি এক্সটেনশান ব্যবহার করতে না চাইলে ডিসেবল বাটনে টিপুন
এবং আপনার কম্পিউটার থেকে এক্সটেনশান মুছে ফেলতে রিমুভ এ টিপুন
আমরা এক্সটেনশান সম্পর্কে সব শিখেছি
এখন আপনি ফায়ারফক্সে আরো বৈশিষ্ট্য যুক্ত করে কাজগুলি কার্যকর করতে এক্সটেনশান ব্যবহার করতে পারেন
আপনি একাধিক অ্যাড অনস সম্পর্কে জানতে গেট add অন্স বিকল্প ব্যবহার করতে পারেন
এরপর আপনি সবচেয়ে উপযোগী বা প্রাসঙ্গিক অ্যাড অন নির্বাচন করে তা সংস্থাপিত করতে পারেন
ফায়ারফক্স এক্সটেনশনসহ সম্পর্কে আরো জানতে ফায়ারফক্স ওয়েবসাইটে দেখুন
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা এক্সটেনশান এক্সটেনশান সংস্থাপিত করা প্রস্তাবিত এক্সটেনশান সম্পর্কে শিখেছি
এখন নির্দেশিত কাজ
ওয়েবমেল নোটিফায়ার এক্সটেনশান খুজুন এবং আপনার কম্পিউটারে এটি সংস্থাপিত করুন
এই এক্সটেনশানের বৈশিষ্ট্য সম্পর্কে জানুন এবং আপনার মেইল অ্যাকাউন্ট থেকে অপঠিত মেইল চেক করতে এর ব্যবহার কিভাবে করে
এক্সটেনশান অক্ষম করুন
তারপর এটিকে ফায়ারফক্স থেকে সরিয়ে দিন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ